এই ছবিটিতে আমরা একটি ব্যস্ততম জায়গা দেখতে পাচ্ছি। যা-টা এর মাঝখানে একটি প্যান্ডেল করা হয়েছে। যেটি হিন্দু --

একটি ছেলে যে সামনে দাঁড়িয়ে রয়েছে এবং একটি ছেলে বসে রয়ে নিজের কাজ টি করছে বিস্কুট লাইন দিয়ে --

এবং খাবার জলের পাত্র ও চামচ রাখা রয়েছে। চেয়ার টেবিল গুলি অনেকই সুন্দরই আর ওপরের কারুকার্যয় অনেক ভা--

এই ছবিটিতে আমি একটি ব্যস্ততম জায়গার ছবি দেখতে পাচ্ছি যেখানে অনেক দোকান আর অনেক ক্রেতা বিক্রেতা রয়েছে।

স্টেশন টি এখন বর্তমানে ফাঁকা রয়েছে কোনো ট্রেন দেখা যাচ্ছে না অনেক দূরে একটি ইঞ্জিন এবং একটি বগি দুখানা বগি রাখা রয়েছে।

আর অনেক দূর দূর --

আ- চিড়িয়াখানা হতে পারে আর বাঁদর গুলো খুবই সুন্দর দেখতে মুখ গুলো ওদের কালো কালো বড় বড় লেজ রয়েছে--

চুল কাটার অনেক জিনিসপত্র রাখা রয়েছে এবং লোকটিকে কালো--